পুতুলগুলির মধ্যেও কিছু কাপড়গুলিকে পড়িয়ে রাখা হয়েছে সিম্বাল হিসাবে।

এখানে বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যাবে।

মিষ্টিগুলিকে খুব সুন্দর ভাবে সাজিয়ে রাখা হয়েছে।

একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে।

দেওয়ালটির ওপর একটি সাইনবোর্ড লাগানো রয়েছে যার ওপরে লেখা রয়েছে মালালুঙ্গি লজ ।

সুন্দর গাছপালা দিয়ে ঘেরা রয়েছে।

যেখানে চাওমিন মোমো বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়।

যেখানে একটি তায়ার সবুজ ছাদ রয়েছে।

সম্ভবত এটি একটি ছট পূজার দৃশ্য বলে মনে হচ্ছে।